এখানে দেখা যাচ্ছে সামনে গীতাঞ্জলি কেরেফ্ট একটা সাইনবোর্ড ।

যেখানে সামনে লেখা রয়েছে আমুল।

যার মধ্যে লেখা রয়েছে শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ।

তার পিছনেই রয়েছে অনেক ধরনের গাছপালা সবুজ সবুজ।

এবং সাইডে দেখা যাচ্ছে একটা বাইক ।

এবং তার পিছেই রয়েছে এ্যা কিছু লোক যেখানে সবাই স্নান করছে।